হ্যাঁ ভালোই করো দেখো যেখানেই হোক জায়গা থাকলেই হোক মানুষের ধরো জায়গার এখন সত্যি কথা হলো শহর অঞ্চলে অনেকটাই অভাব তো যেখানেই তুমি যতটুকু প্রয়োজন বা যতটুকু জায়গা আছে তোমরা মনে হয় বৃক্ষ রোপন করাটা সত্যিই দরকার কিছুনা হলেও আমাদের নিজেদের জন্য ও কিন্তু করা দরকার হ্যাঁ হ্যাঁ একদমই নিজেদের জন্য করা দরকার আর আমাদের আহ দেখা গেলো যে আমাদের আহ পরের প্রজন্ম যারা আসছে যে ভাই বোন হোক বা বাচ্চা কাঁচ্চা হোক তাদেরকেও তো একটা আহ উম মানি শিক্ষার আহ একটা ব্যাপার থেকে যায় ধর শিক্ষা তাদেরকেও তো শেখাতে হবে যে নাহ গাছ আমাদের সমাজে কেমন ভাবে এহ বাহ প্রেরিত আছে বা গাছ আমাদের কে কেমন ভাবে আমাদেরকে সাহায্য করে তো সেসমস্ত গাছপালা গুলোকে আমরা ভালো মত করে লাগাতে পারি বা যত্ন নিতে পারি সে সমস্ত গুলো কিন্তু দেখানো উচিত বা শেখানো উচিত আমাদের হ্যাঁ যারা ভাই বোনরা আছে বা ছোট বাচ্চা কাচ্চারা যারা আছে হুম তাদের কে নিয়ে একটু এই সমস্ত আহ চর্চা বা আলোচনা করা অবশ্যই উচিত আমার মতে একদমই তাই বৃক্ষ রোপনটা কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকটাই কিন্তু প্রয়োজনের মধ্য দিয়ে যাচ্ছে বা প্রয়োজন আছে আমাদের জীবনে বা সমাজে তো দেখা যাক আমাদের কলেজে কতটা কি অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারছি বা একটু উম যোগ ইয়ে করতে পারছি বাকিটা তখন তোমাকে পরে এক কোন একটা সময় যখন জানাবো যে এর পর ও কি করালাম না করলাম হ্যাঁ হ্যাঁ একদম একদম আহ ঠিক আছে পরে আবার phone tone করবো হ্যাঁ তোমরা আহ হয়তো হম কাজ টাজ করবা বৃক্ষ রোপনটা করো পরে এক সময় ফ্রি হয়ে কল টল করবো দিয়ে আলোচনা হবে বা গল্প হবে এই বৃক্ষ রোপন নিয়ে উম ঠিক আছে তাহলে আজকের মতো রাখি পরে আবার কোন সময় ফোনটোন করবো

hello আমি রানু ঘোষ আজকে আমি একটা topic নিয়ে কথা বলতে চাই আমার topic টা হচ্ছে friends আমি আমার নিজের বন্ধুদের সম্পর্কে কিছু বলতে চাই আমার খুব বেশি friend নেই আমার friend circle র মধ্যে চার পাঁচ জন আমার বন্ধু এবং দু থেকে তিনজন আবার বান্ধবী রয়েছে তার মধ্যে একটা বান্ধবী আমার ছোট্টবেলাকার class one থেকে আমরা একসাথে পড়াশোনা করি আরো একটা বান্ধবী ছিল class one থেকে যারা আমার সাথে একসাথে পড়েছে class four পর্যন্ত আমরা তিনজন তিনটে বান্ধবী সবসময় একসাথে থাকতাম সবসময় আমরা school time এ যখন আমরা যেতাম এমন এমন দিন হতো যে আমরা যে তিনজনের মধ্যে কোন দুজন হয়তো আগে চলে গেছে তারা first bench এ বসেছে আর একজন late করে এসেছে যারা already late করে আসলে first এর bench তো জায়গা পাবে না সে তাকে last bench বসতে হতো আমরা কি করতাম সে ওই একটা আমাদের তিনজনের মধ্যে একটা বান্ধবী last bench এ গিয়ে বোসতো বলে আমরা আবার তার জন্য first bench ছেড়ে last bench এ গিয়ে বসতাম এরকম ছিল আমাদের বন্ধুত্বটা খুবই মজা করতাম খুবই মজা করতাম tiffin share করে খাওয়া থেকে শুরু করে মানে ছোটবেলায় যে ধরনের মজা বন্ধু বান্ধবীদের সাথে করা হয় আমরা সেরকম তো অবশ্যই করতাম আমাদের মনে হয় আমরা এর থেকে এছ একটু বেশিই কিছু করতাম আবার যখন ঝগড়া হতো তখন actually আমাদের তিনটে বান্ধবীর মধ্যে একজনা ছিল ওরা একটু বড়লোক ছিল মানে আমরা ছোটবেলায় বলতাম ছোটবেলায় ভাবতাম বাবা ওরা কত বড়লোক এরকম ভাবতাম তো আমাদের তিনজনের মধ্যে যখন একটা কোন ছোটখাট ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা মানে অ একটু ঝামেলা লাগতো তখন আমরা দুটো বান্ধবী যে বান্ধবীটা এখনো আমার সাথে আমরা একসাথে পড়াশোনা করি এখনো আছে দুটো বান্ধবী আমার হ্যাঁ মানে আমরা আর একটা বান্ধবী যে একটু বড়লোক ছিল আমাদের যখন ঝগড়া হতো আমরা কি করতাম আমি আর আমার আরেকটা বান্ধবী যে এখনো আমার সাথে আছে সে আরেকজনকে মানে আরেকটা যে বান্ধবী তাকে বলতাম যে তোরা তো কত বড়লোক আমরা তো কত গরিব তোদের সাথে আমাদের মানায় নাকি এই জন্যই তো তুই ঝগড়া করিস আমাদের সাথে আমরা এরকম ভাবেই তাকে খুব ঠেস মারা মারা কথা বলতাম মানে আমাদের বন্ধুত্বটা যখন এরকমই ছিল যে ঝগড়া লাগলো আবার এরকম ধরনের ও কথা বলতাম খুবই ভালো ছিল আমাদের বন্ধুত্বটা প্রত্যেকদিন tiffin time এ তিন জনা মিলে একসাথে খেলাধুলা খুব মজা করতাম ভীষণ খন

সবাই আমার কাছে সমান best friend কে সত্যি এটার answer আমার কাছে নেই কিন্তু আমার কাছে যারা আছে তারা সত্যিই সুখে দুঃখে অনেক পাশে থাকা আমার কোন সময় মন খারাপ হলে তারা মানে কিভাবে যে আমাকে হাসাবে সেই চিন্তা করা কিভাবে ভালো একটা বন্ধুত্বটাকে সুন্দর করে টিকিয়ে রাখা যায় সেই ভাবনাচিন্তা আমরা যারা একসাথে আপাতত থাকি সবার মধ্যেই এই জিনিসটা রয়েছে সবার মধ্যে একসাথে ঘুরতে যাওয়া কেনাকাটা করা সবকিছু এখনো আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে হ্যাঁ, বন্ধু বান্ধবীর মধ্যে তো আড্ডা ইয়ারকি আছে অনেক রকম অনেক ধরনের ইয়ারকি আছেই চলে সেগুলো তো চলবেই সেগুলো এখন আমরা যত বড় হচ্ছি তত বুঝতে শিখছি তত বন্ধুত্বটাকে আরো strong করার চেষ্টা করছি খুবই strong করা করতে করতে চাই যাতে আমরা মানে আমরা যখন বুড়ি ও হয়ে যাব বৃদ্ধ মানে আমাদের যখন বয়স হয়ে যাবে তখন যেন আমাদের বন্ধুত্বটা একই রকম থাকে তখন যখন তখন যেন আমরা এক bench চল আড্ডা মেরে আসি আজকে সবাই মিলে একসাথে এইরকম ব্যাপার স্যাপারটা যেন এখনো থাক তখন এই জিনিসটা যেন আমাদের থাকে আমাদের ম আমি চাই আমাদের বন্ধুত্বটা এরকমই থাকুক আশা করা যায় যে আমাদের বন্ধুত্বটা হয়তো এরকম থাকবে কারণ আমরা সবাই সবাইকে নিয়ে ভাবি সবার বিপদে আপদে পাশে থাকি এটাই তো বন্ধুত্ব এটাই তো ভা মানে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা সবাই চায় যে আমরা একসাথে সারা জীবন যতদিন আমরা থাকবো ততদিন যেন আমরা সবাই একসাথে থাকতে পারি সবাই আমার কয়েকটা বন্ধু আছে তার মধ্যে একজন খুবই ছ্যাবলা খুবই ছ্যাবলা মানে সে যে এত পরিমাণে ছ্যাবলা বলার মতো না মানে তা ওর সাথে কথাতে কেউ মানে জিততে পারবে না এমন কোন কথা আছে তাকে ওকে চুপ করিয়ে দিয়েছে তার উপরে ও যেভাবেই হোক brain খাটিয়ে একটা এমন কোন কথা বলবে এমন কিছু বলবে যার উপর দিয়ে আমরা আর কোন কথা বলতে পারব না এত ছ্যাবলা প্রচুর ছ্যাবলা type র মানে ওকে যদি আমরা সবাই মিলে ভাবি যে ওকে ধরে পিটাবো সবাই মিলে ধরতে গেলে ও যে কিভাবে না কিভাবে মানে ফসকে যাবেই এমনই মানে এমনই ছ্যাবলা এমন ভাবে কথা বলবে বিভিন্ন cinema dialogue গুলোকে এমন ভাবে মানে আমাদের সামনে পেশ করবে মানে আমরা হাসতে বাধ্য বাধ্য মানে আমরা কেন ওর আরো যদি কেউ অন্য কেউ থাকে সেখানেও সে হাসতে বাধ্য মানে এমন ধরনের এমন ছ্যাবলা এমনই আর একটা বন্ধু আছে যাকে আমরা আলু বলে ডাকি মানে ও একটু আলু types মানে আমাদের বন্ধুত্বের মধ্যে যে একটু মানে চুপচাপ থাকার ভাব দেখায় মানে এমন ভাব দেখায় যে ও খুব ভদ্র সভ্য তাকেই আমরা বলি আলু কারণ actually সে ভদ্র সভ্য না actually সে মানে তার মনের মধ্যে অনেক কিছু চলে কিন্তু সে দেখায় মানে এমন ভাব দেখাবে যে সে খুব ভালো মানে তার মাথার মধ্যে মনের মধ্যে কোন বাজে কোন চিন্তা আসে না সেই রকম একটা ভাব দেখায় কিন্তু actually সেই ভাবটা তো মানে মাথার মধ্যে তো ওর অন্য কিছু চলছে সেটা তার সবার সামনে না ওরকম যতই নাটক করার চেষ্টা করুক কিন্তু actually তো হয় না, না আমরা ধরে ফেলি মানে সেই জন্য ওর নাম দিয়েছি আমরা আলু এত আলু আলু আলু কথাবার্তা মানে বলবার মতো না এত রকম আলু আলু ভাব নিয়ে এত আলু আলু ভাব নিয়ে কথাবার্তা বলবে বিভিন্ন মানে এমন এমন কথা বলে যেখানে আমরা না পারি ওখানে বসে থাকতে না পারি আমরা উঠে যেতে এমন এমন কথা বলবে ব্যাপক পিটানীয় খায় আমাদের হাতে মানে এইসব কথাবার্তা আবার সভ্য অসভ্য কথাবার্তা বলার জন্য খুবই পিটানি খায় কিন্তু তাও মানে ওইসব কথাবার্তার মধ্যে কেমন জানি একটা মানে সবার মধ্যে কেমন জানি একটা টান তৈরি হয়ে গেছে সবার মধ্যে যে এগুলো~ এগুলো এগুলোকেই আমরা ইয়ার্কি মানে হাসি নিয়ে ইয়ার্কি নিয়ে উম কাটাতে থাকি এই কথাবার্তা গুলোকে কদিন দিয়ে এত ভালো লাগে আমরা recently কয়েকদিন আগে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে রঙ হলি ছিল আমরা সবাই মিলে একসাথে রঙ খেললাম সবাই মিলে কি করলাম এক হলাম সবাই সবাইকে একটু রং মাখালাম happy হলি এরকম একটা ব্যাপার মানে সবাই মিলে চিল্লিয়ে এই happy হলি বলা তারপরে সবাই মিলে ঠিক করলাম cycle নিয়ে বেরিয়ে পোড়লাম সবাই রংটং মেখে সুন্দর করে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম মানে সারা আমাদের আশেপাশের সারা জায়গায় পুরুষ মানে আশেপাশে পুরো area টাকে আমরা ঘুরে ফেললাম cycle নিয়ে মানে রাস্তা দিয়ে যাচ্ছি এত chill করতে করতে এত হাসতে হাসতে মানে আর যারা লোকজন আছে আমাদের দিকে তাকাচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে মানে আমরা এত

বলার মত না একটা ঘটনা ঘটেছে যে cycle গেছি তো এবার যে বন্ধুটা বললাম যে খুব ছ্যাবলা ও আর কি সাইকেলে উঠবে তো cycle এ যেই উঠতে গেছে যার cycle এ উঠতে গেছে সে কি করেছে cycle টা মানে ওঠার আগেই চালিয়ে দিয়েছে আর পুরো যেই উঠতে গেছে ধাপ করে পড়ে গেছে যা হেসেছি কি হাসা হেসেছি ওখান দিয়ে যারা আশেপাশে যারা যেই লোকগুলো যাচ্ছিল সেই লোকগুলো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এমন এমন মানে এমন এমন ঘটনা গুলো ঘটনা আমাদের মধ্যে ঘটে এমন এমন ঘটনা বলবার মতো না মানে বলতে লাগলে আর থামা যাবে না এমন এমন জিনিস ঘটে যদি বলি চল বন্ধু আজকে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি আর মানে ওদের কোন পাত্তাই নেই কোথায় আর যাবো খাওয়াবি তোরা এত কিপটে এত কিপটে বলবার মতো না মানে আমাদের বন্ধুগুলো এত কিপটে কিন্তু তাও

আমি একটা গল্প পরছি, টুনটুনি আর বিড়ালের কথা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা দিয়ে। গৃহস্তের ঘরের পেছনে বেগুন গাছ আছে, সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার-

তারা উড়তে পারেনা চোখ মেলতে পারেনা, খালি হা করে আর ছি ছি করে। গৃহস্তের বিড়ালটা ভারি দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাব। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে- কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেট করে বেগু~ বেগুন গাছের ডালে ঠেকিয়ে, উম বললে প্রনাম হয়। মহারাণী তাদের বিড়াল নেই ভারি খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রনাম করে আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না, তা দেখে টুনটুনি তাদের বললে- বাছা তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যা মা পারব। টুনটুনি বললে তবে দেখ- তুই তো দেখি ঐ তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি আহ বসতে পারিস কি না? ছানারা তখন গি~ উড়ে গিয়ে উম তাল গাছের ডালে বসলে তা দেখে টুনটুনি হেসে বললে- এখন দুষ্টু বিড়ালটি আসুক দেখি। উম খানিক বাদে বিড়াল এসে উম বললে- কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়া বললে- দূর হ লক্ষিছারি বিড়ালীনি! বলেই সে ফুরুক করে উম উড়ে পালাল। দুষ্টু বিড়াল দাত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না। ছানাও খেতে উম পেল না। খালি বেগুন কাটার খোঁচা দিয়ে খেয়ে দিয়ে মাখন হয়ে ঘরে ফিরল। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে উম খেল বেগুন কাটার খোঁচা। তাই, থেকে তারা হল মস্ত বড় ফোঁড়া। ও মা! কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে! টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে- সবাই বললে ওটা নাপিত দিতে কাটিয়ে ফেল। তাই, টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে- নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত আহ তার কথা শুনে ঘাড় বেকিয়ে উম নাক সি~ ছিটকিয়ে বললে, ইস আমি রাজাকে কামাই আমি তার উম ফোঁড়া কাটতে গেলুম আর কি? টুনটুনি বললে- আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটা সেই যাও কি নাস বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই আপনি আপনি আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজা মশাই হু হু করে হাসলেন। বিছানায় গড়াগড়ি খেলেন নাপিতকে উম কিছু বললেন না, তাতে টুনটুনির ভারি রাগ হল। সে ইঁদুরের কাছে গিয়ে বললে- ইদুর ভাই ইদুর ভাই বাড়ি আছ? ইদুর বললে- কে ভাই টুনটুনি ভাই? এসো ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে- তবে ভাত খাই যদি এক কাজ কর। ইঁদুর বললে কি কাজ? টুনটুনি বললে রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে- কানে হাত দিয়ে বললে- ওরে বাপরে! আমি তা পারব না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে- বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছ? বিড়াল বললে- কে ভাই? টুনটুনি ভাই? এসো ভাই, বস ভাই। হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে- তবে ভাত খাই যদি ইদুর উম মার। বিড়াল বললে- আমি এখ~ আহ ইদুর-তিদুর মারতে যেতে পারব না। আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ঘোরে লাঠির কাছে গিয়ে বললেন- উম লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছ? লাঠি বললে- কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে- উম তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙ্গাও। লাঠি বললে- বিড়াল আমার কি করছে? যে আমি তাকে ঠেঙ্গাতে যাব? আমি তা পারব না। উম তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে- আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো? আগুন বললে- কে ভাই? টুনটুনি ভাই এসো ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে- তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে- উম আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারব না। টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে- সাগর ভাই সাগর ভাই বাড়ি আছ? সাগর বললে কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল- তবে ভাত খাই যদি তুমি আগুন নেভাও। সাগর বললে- আমি তা পারব না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে- হাতি ভাই হাতি ভাই বাড়ি আছ? তখন হাতি ভাই হাতি ভাই বাড়ি আছ? তখন টুনি হাতি ভাইয়ের হাতি ভাই বাড়ি আছ? তখন টুনি কেউ তার কথা শুনলে না দেখে টুনটুনি শেষে মস~ মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বলল, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি খাবে ভাই? টুনটুনি বললে- তবে ভাত খাই যদি হাতিকে কামরাও। মশা বললে- সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি। দেখব হাতি বেটার কত্ত শক্ত চামড়া।

তিন করে যত রাজ্যের মশা বাপ-বেটা, ভাই-বন্ধু মিলে হাতি কে কামরাতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল। সূর্য ঢেকে গেল। তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল। তিন তিন তিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কাপল। হাতি বলে সাগর সুসি, সাগর বলে আগুন নিভায় । আগুন বলে লাঠি পোড়ায়, লাঠি বলে বিড়াল ঠেঙ্গায়, ইদুর বলে রাজার ভুঁড়ি কাঁটি, রাজা বলে নাপতি বেটার মাথা কাঁটি। নাপিত হাত উম করে উম কাট কাঁদতে কাঁদতে বললে- রক্ষে কর টুনি দাদা, এসো তোমার ফোঁড়া কাঁটি। তারপর, টুনটুনির ফোঁড়া সেরে গেল। আর সে ভারি খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। টুনটুনা টুনটুনা টুন ধেই ধেই ধেই, রাজার বাগানের কোনে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল। আর ভাবল, ইস আমি কত বড়লোক হয়ে গেছি! রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এক কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে।

উম আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিল খিল করে হেসে বললেন- দেখত ওর বাসায় কি আছে? তারা দেখে এসে বললে মহারাজ- বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললে- সেতো আমার টাকা! নিয়ে আয় সেটা। তক্ষুণি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এল। সে বেচারা আর কি করে! সে মনের দুঃখে বলতে লাগল- রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ীর ভিতর! শুনে রাজা আবার হেসে বললেন- পাখিটা তো বড় ঠ্যাঁটা রে! যা ওর টাকা ফিরিয়ে নিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে- রাজা ভারি ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন- আবার কি বলছে রে? সভার লোকেরা বললে-

বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনল! রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন- এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলেই এসেছেন। রানিরা সাত জন মিলে সেই পাখিটাকে দেখেছেন। একজন বললেন কি সুন্দর পাখি! আমার হাতে দাও তো একবার দেখি, বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে সেই উম আর একজন নিতে গেলেন। তখন টুনটুনি ফস্কে গিয়ে উড়ে পালাল। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবেনা। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ-

টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজা মশাই কে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর, সবাইকে নিয়ে সবাই গিয়ে বস~ বসেছেন আর ভাবছেন- এবারে পাখি বাছাকে জব্দ করেছি। ওমনি টুনি বলছে, বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন! তখন তিনি থুতু ফেললেন ওয়াক তোলেন, মুখ ধোন, আর কত কি করেন! তারপর রেগে বললেন, জল্লাদ, সাত রানীর নাক কেটে ফেল! ওমনি জল্লাদ গিয়ে, সাত রানীর নাক কেটে ফেলল। উম তা দেখে টুনটুনি উম বললে এক টুনটুনিতে টুনটুনাল সাত নারির নাক কাটলে। তখন রাজা বললেন- আন বেটাকে ধরে আহ এবারি গিলে খাব দেখি কেমন করে পালায়। টুনটুনি ধরে আনল। ধরে আনলে রাজা বললেন- আয় জল জল এল, রাজা উম মুখ~ মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন- প্রজার ভাত খেয়েই জব্দ। বলতে বলতেই রাজা মশাই ভোগ করে মস্ত।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 আলহামদুলিল্লাহ আলিকুল্লা সেলাম।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 হ্যাঁ ঠাণ্ডা তো লেগেই গেসে এই শীতের দিন শুরু হয়েসে আমাদের হটাৎ শীত, হটাৎ গরম, হটাৎ ঠাণ্ডা যখন যা মন চাচ্ছে সে রকম ওয়েদার । জানুয়ারির মাঝখানটাতে কিন্তু প্রচুর ঠাণ্ডা পড়সিল আমাদের এখানে, তবে শেষের দিকটায় দুই তিন হচ্ছে কম ছিল, কিন্তু এখন আবার অনেক আচ্ছা আপনাদের ঠাণ্ডা, আমাদের এই উত্তরে তো একদমই ঠাণ্ডা নাই, একদম মনে হচ্ছে গরম কাল চলছে, ফ্যান ছেড়ে ঘুমাই রাতে ওর তো যানবাহন চলাচল করে, আমাদের এটা তো একটু গ্রামের

একটু ওই ঠাণ্ডাটা মনে হয় একটু বেশিই পাওয়া যায়, এখানকার মানুষ গুলো আসলে ঠাণ্ডায় অনেকে জড়জড়িত বা খবরেও ওইদিন দেখলাম ওই কুড়ি গ্রাম ওই সাইট গুলাতে অনেক ঠাণ্ডা পড়সে।

তাতে কিন্তু মানুষ অনেক মানে ইয়া হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে । হ্যাঁ অবশ্যই ঠাণ্ডা, কাশি, জ্বর ।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 আবার মনে করেন যে, আমার বাবা এসমা রুগী, সে মনে করেন যে ঠাণ্ডা পড়সিল, আমাদের এলাকায়, তখন মনে করেন যে আরি বাবা, আব্বু তো তিন চার দিন তো ঘুমাইতে পারেনি, এই রকম অবস্থা ঠাণ্ডায় । আমারও হচ্ছে সমস্যা আছে, আমি তো ঠাণ্ডা পানি, মানে ধরলে হচ্ছে আমার নাক বন্ধ হইয়া যায়, এই সমস্যা গুলাতে মানে প্রতিনিয়ত আমি মুখমুখি হচ্ছি ।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 আচ্ছা আচ্ছা না আসলেই কোনও একটু হয়তো অন্য রকম নাকি শীতের সময়টা তাই না।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 প্রত্যেকটা আমাদের ছয়টা ঋতুর মধ্যে মনে করেন যে একটার এক একটা বৈশিষ্ট, কারো সাথে কারো যায় না, সবাই একদম আলাদা আলাদা আলাদা আলাদা ঠিক, ঠিকিই বলসেন। আসলে এই সমস্যা একটা ঋতুর যে একটা মজা বা মনে করেন যে সুন্দর্যটা সেটা কিন্তু আমার খুব ভালো ভাবেই বুঝতে পারি ।

তারপর

এটাও আবার অনেকের পছন্দ, অনেকের শীত পছন্দ কারন শীতের মধ্যে আহ অনেকে খেলাধূলা করে যেমন হচ্ছে আপনার আহ ব্যাডমিন্টন বা এই type এর খেলা গুলা খেলে।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 উপযুক্ত একটা সময়, হ্যাঁ হ্যাঁ উপযুক্ত একটা সময়, ঠিকিই বলসেন আসলেই পিঠা খাওয়ার মজাই আলাদা এই ওয়েদারে। আপনার কি অবস্থা?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 বাড়িতে যাওয়া হয়, আমি মাসে চারদিন ছুটি কাটায় তো বাড়িতে যায়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 পিঠা খাইলেন? শীতের মাঝে শীতের মাঝে দুইবার গিয়েছিলাম । এই শীতের সময় বেশির ভাগই আত্মীয় স্বজনরা খালি দাওয়াত দেয় পিঠা খাওয়ার। যাই দাত খেয়ে পিঠা খেয়ে আসি, নানাবাড়ি, নানাবাড়িতে মামিরা আছে, মামারা আছে তাঁরা খুব আপ্যায়ন করে, খুব আদর করে ।

আমাদের এখানে আবার সচরাচর একটা পাওয়া যায় না । তবে সোশ্যাল মিডিয়ার দিক থেকে অনেক হচ্ছে, যাদের আহ অনেকের যেই ফুড, খাবারের যেই পেজ গুলা থাকে ওইখানে দেখতেছি যে

বা একটা একটা পপুলারিটি তৈরি হয়সে খেজুরের রস, খেজুরের রস এবারে আমার সৌভাগ্য হয়নি খাওয়ার ।

কোথাও যাওয়াও হয়নি তেমন খাওয়ার জন্য

তবে জাল দিয়ে খেতে হবে আপু, যাই বলেন না কেন । কারন করনা চলসে, সব দিক মিলিয়ে চিন্তা করলে জাল দিয়ে ছাড়া, সিদ্ধ করা ছাড়া খাওয়া যাবে না রসটা । এটা কিন্তু একটা, একটা ঠিক একটা সুন্দর কথা বলসেন । এখন যেটা আমাদের করনা যেটা সময় চলে যাসে, আমি যত দূর দূর আমিতো একটা বাদুড় এসে বসে, তাতে সেটা থেকে একটা নিপা ভাইরাস এইরকম হ্যাঁ হ্যাঁ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 খেতে হবে ছেঁকে নিয়ে, সিদ্ধ করে বা জাল দিয়ে, boil করে তারপরে খেতে হবে এটা আমি খাওয়ায় বাদ দিয়ে দিইয়েছি। আমি কিন্তু একটা জিনিস জানলাম এটা আসলে এইভাবে একটু ভালো করে

এই মুহূর্তে আমাদের আমরা অনেকটা খারপ একটা সময় পার করসি, প্রত্যেকটা দেশ সেদেশে হচ্ছে যেই ভাবে ভাইরাস ছড়াই দিয়ছিল

কি বলেন সেটাই সেটাই ঠিকই বলেছেন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 বাতাসের আর্দ্রতা হচ্ছে আমে কম থাকে, তারপর হচ্ছে আপনার অ্যালার্জি টাইপের রোগ গুলা হয়, যেমন র‍্যশ হয় সারাদিন শোয়টার পরে থাকতে হয়, গরম চাপোড় বাচ্চাদের পড়ায়তে হয় বা বয়স্কদের

বয়স্করা হচ্ছে আপনার যাহোক তাদেরকে মানে বলে বোঝানো যায় যে হ্যাঁ ঠাণ্ডা লাগবে বা বাচ্চাদের সেটা কিন্তু একদমই উল্টো, তাই জন্য রাতে দেখা গেসে কম্বলের নিচেও থাকতেসে না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 অসুস্থ হয়ে যায় এই শীতকালটা শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদের জন্য খুবই ক্ষতিকর, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। কম থাকে এইজন্য আর কি, হ্যাঁ আমরা যারা মাঝ বরাবর আছি তাঁরা একটু বেঁচে আছি বেঁচে গেছি, এইরকম আরকি

বারন্দা বা নিজের উঠানে যদি জায়গা থাকে ওইখানে হচ্ছে কিছু সবজি উৎপাদন করে

তাহলে কিন্তু মনে করেন ভালো হয় বা যেই গুলো খেলে আমাদের হচ্ছে অসুবিধা হচ্ছে বা আমাদের শরীরে মানতেসে না আমাদের কিন্তু ওই খাবার গুলো মানে করতেই করতেই এই শীতের দিনে আমারা বাঙালি তো আমারা তো খাবার দাবার মেপে খায় না কখনো নিয়ম বুঝে খায় না, এই হলো সমস্যা আমাদের আসলে আমাদের এই দিকটাতে একটু আঃ আমাদের মনে হয় একটু নজর দেওয়া উচিত যদি আমরা খাবার দাবার একটু নিয়ম মাপিক করে খায় বা পুষ্টিকর খাবার গুলো প্রতিদিনের তালিকাই রাখতে পারি

ঠিকই বলেছেন আসলে, আসলে আমরা যদি নিজেদেরকে একটু, যত্ন নেই নিজেদের একটু ভালো বুঝার চেষ্টা করি তাহলে আমরা ভালো থাকবো। এই ইয়েতে করে কিন্তু আমাদের খাওয়ার দাওয়ারের কারনে আমরা নানা রোগে বড় বড় রোগে আক্রান্ত হচ্ছি আজ এমন আমাদের হচ্ছে উম আপনার heart এর সমস্যা হচ্ছে। বা thyroid হচ্ছে এরকম দের ক্ষেত্রে এই রোগটা কিন্তু অনেকটা বেড়ে গেছে কোনো হাসপাতালে গেলে দেখা যায় তোমার এইগুলার প্রচার করতে থাকবে যেন মানুষ জানতে পারে। ঠিকই বলছেন আসলে তারপর বলেন এই weather এ কোথায় কোথায় ঘুরতে গেলেন? এই weather এ হচ্ছে শীতের মধ্যে এমনিতে দূরে কোথাও এইবার যাওয়া হয় নাই আপনি কোথাও গেছিলেন?